কোনো একটা ওই আ মাল্টি জিম যেগুলো হয় না সেই সেট্স অ্যান্ড বাই সেট্স কোথায় যদিও জানি না। ও বাবা! পার্সোনাল ট্রেনিং আর ঐ ট্রেনিং এ জুম্বা ইয়োগা ইয়োগা এখন অনেকেই করে ফিটনেস -এর জন্য। মোর দ্যান কি বলে জিম বা জিম -এর সাথে সাথেও বাকি মানে অনেক কিছু ভালোভাবে মেইনটেইন করার জন্য শরীর --

কারণ ওই লেখার প্যাটার্ন -গুলো ওরকম ওখানকার মতো।

কি জানে আমি এই গলদা বাগদা আমি এগুলো ঠিক চিনতে পারি না। কোনটা কি কোন চিংড়ি তবে যাই হোক এরম বড়ো বড়ো চিংড়ি মালাইকারি করুক বা অন্য কেউ অন্য ভাবে রান্না করে সেইসব করুক সবই ভালো লাগে। মানে দারুন খেতে লাগে।

আ আমার বেশ ভালো লাগে। তবে বেশি আমাদের ঘরে বেশি এরকম ছোট ছোট তেলাপিয়া আসে না।

তাদের জন্য মানে তারা করে এগুলো মানে। যে ছেলেটা ক্যামেরা নিয়ে করছে বা কিছু এরা হয়তো সিভিল ইঞ্জিনিয়ার ।

এরকম কোনো এত বড়ো সুন্দর চার্চ আমাদের কলকাতায় আছে কিনা আমি জানি না। তবে সুন্দর সুন্দর আছে। তবে এটা কলকাতা না অন্য জায়গায় জানি না। ও তবে চার্চ সেটা তো লেখা --

কলকাতা সাইড -এরই। ওই হয়তো ওই পার্ক স্ট্রিট বা পার্ক সার্কাস ওইসব সাইড -এ হতে পারে। ঠিক সিওর নই।

এটা মনে হচ্ছে কোনো একটা ওই যে আ কি যেন শপিং কমপ্লেক্স বা সুপার মার্কেট টাইপ -এর যেগুলো হয় না? ওরকম কোনো জায়গা।

ভালো করতাম। তাইজন্য এটাও বোঝা যাচ্ছে কোনো একটা স্কুল এক্সিবিশান -এর আর্ট হোক বা অন্য কোনো সাবজেক্ট -এর হোক।

পি.এস. গ্রূপ. এটা পি.এস. গ্রূপ. সৃজন এটা হয়তো এটা এটা কোনো একটা গ্রূপ যারা এই যে এরম টাইপ -এর ফ্ল্যাট প্ল্যাট বা কি বলে যেন? উম কমপ্লেক্স তৈরী করে।

তো জেন্ -টা বোধ হয় ওদের আন্ডার -এই কোনো একটা কমপ্লেক্স এই পি. এস গ্রূপ -এর আন্ডার -এ আমার দিদি কাজ করতো।

এখানেও যেরোম দুটো লোক ওই গাড়িটা ঠিক করছে বোধ হয় টায়ার -এর জায়গা।

তো দুর্গাপুজোর ভাসান। মানে এই তো দুর্গটা দুর্গাপুজোর পরে --